libreoffice base এর এই কথ্য tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব কিভাবে query wizard ব্যবহার করে সহজ query বা প্রশ্ন তৈরী করা যায় ক্ষেত্র নির্বাচন ক্ষেত্রগুলি সাজানোর ক্রম নির্ধারণ এবং একটি প্রশ্নে অনুসন্ধানের বৈশিষ্ট বা শর্ত প্রদান করা
প্রথমে জানা যাক query বা প্রশ্ন আসলে কি
একটি ডাটাবেস থেকে সুনির্দিষ্ট তথ্য পেতে কোয়েরি ব্যবহার করা হয়
অন্য ভাবে বললে আমরা ডাটাবেসকে এমন কোনো তথ্যের জন্য query বা প্রশ্ন করতে পারি যেটি কোনো নির্দিষ্ট শর্ত মানছে
উদাহরণস্বরূপ আমাদের পরিচিত লাইব্রেরী ডাটাবেস নিয়ে কাজ শুরু করা যাক
আমরা লাইব্রেরী ডাটাবেসের মধ্যে বই এবং সদস্যদের সম্পর্কে তথ্য সংরক্ষণ করেছি
এখন আপনি library ডাটাবেসকে library সব সদস্যদের নাম জানতে query বা প্রশ্ন করতে পারেন
অথবা যে সব বই library নেই সেই সম্পর্কে ডাটাবেসকে প্রশ্ন করতে পারেন
এখন দেখা যাক কিভাবে base ব্যবহার করে একটি সহজ প্রশ্ন বা query তৈরি করা যায়
উদাহরণস্বরূপ আমরা চাই library সব সদস্যদের phone নম্বর সহ তালিকা প্রস্তুত করা হোক
আমরা লাইব্রেরী ডাটাবেসএ আছি আপনি এখন সম্ভবত জানেন কিভাবে এটি খুলতে হয়
বাম প্যানেলের queries আইকনের উপর ক্লিক করুন
ডান পাশের প্যানেলএ তিনটি বিকল্প দেখা যাচ্ছে
যেহেতু আমরা প্রথমে একটি সহজ প্রশ্ন তৈরি করছি তাই আমরা একটি সহজ এবং দ্রুত পদ্ধতি বেছে নেবো
এর সেটি হল কোয়েরি উইজার্ড ব্যবহার করা
কোনো জটিল প্রশ্ন নির্মাণের জন্য বেসএ কিছু সহজ পদ্ধতি উপলব্ধ আছে : create query in design view
এবং create query in sql view এগুলি নিয়ে আমরা পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব
এখনকার মত use wizard to create query ক্লিক করুন
এবার একটি পপআপ উইন্ডোতে দেখা যাচ্ছে যার উপরে লেখা কোয়েরি উইজার্ড
বামদিকে ৮ টি ধাপ আছে যেগুলি আমরা পরপর করব
আমরা এখন প্রথম ধাপে আছি ক্ষেত্র নির্বাচন
ডানদিকে tables labelএর নীচে একটি drop down box দেখা যাচ্ছে
প্রশ্ন থেকে যে তথ্য আমরা চাইছি সেটির উত্স এখানে নির্বাচিত করতে হবে
যেহেতু আমাদের আলোচ্চ প্রশ্নটি library সব সদস্যদের একটি তালিকা তৈরী করবে তাই drop down box থেকে tables: members click করুন
এখন বামদিকে উপলব্ধ ক্ষেত্রগুলির তালিকা থেকে name ক্ষেত্রের উপর double click করুন এবং সেটিকে ডানদিকের তালিকা box নিয়ে যান
এরপর বামদিকের ফোন ক্ষেত্রের উপর ক্লিক করুন এবং সেটিকে ডান দিকে সরিয়ে নিয়ে যান
উল্লেখ্য সব ক্ষেত্রগুলিকে ডানদিকে নিয়ে যেতে আপনি ওই জোড়া তীর বোতাম ব্যবহার করতে পারেন যেটি ডানদিকে মুখ করে আছে
এখন নীচে উপস্থিত next বাটনএ ক্লিক করুন
এখন আমরা দ্বিতীয় ধাপে আছিসাজানোর ক্রম নির্ধারণ
যেহেতু আমাদের প্রশ্নএর ফলাফল সদস্য এবং তাদের ফোন নম্বরএর তালিকা তাই এটি যেমন আছে আপনি তেমন রেখে দিতে পারেন
অথবা সদস্যের নাম অনুযায়ী তালিকাটিকে সাজাতে পারেন
বেজ উইজার্ড আমাদের ফলাফলএর তালিকাটিকে একসময় ৪ টি পর্যন্ত ক্ষেত্র অনুসারে সাজাতে পারে
এখনকার মতো সবথকে উপরের ড্রপ ডাউন বাক্সে ক্লিক করা যাক
membersname ক্লিক করুন
আমরা নামগুলি ঊর্ধক্রমে না অধহ্ক্রমে সাজাতে চাই সেটিও আমরা নির্বাচন করতে পারি
ascending বা ঊর্ধ্বক্রম বিকল্পের উপর ক্লিক করুন
পরবর্তী ধাপে এগিয়ে যান
তৃতীয় ধাপঅনুসন্ধানএর শর্তাবলী
আমরা যদি ফলাফলে শুধুমাত্র কিছু শর্তসাপেক্ষ তথ্য দেখতে চাই তাহলে এই ধাপটি প্রয়োজনীয়
উদাহরণস্বরূপ আমরা ফলাফলwe শুধুমাত্র set সদস্যদের দেখতে চাই যাদের name r অক্ষর দিয়ে শুরু হয়েছে
for জন্য fields drop down box click করুন তারপর members name click করুন
এখন condition ড্রপ ডাউন বাক্সতে ক্লিক করুন
এখানের বিভিন্ন শর্তগুলি লক্ষ্য করুন
likeএর উপর click করুন
value text box বড় হাতের অক্ষরে r এবং একটি শতাংশ চিহ্ন লিখুন
এইভাবেই আপনি প্রশ্নে সহজ এবং জটিল শর্তাবলী প্রয়োগ করতে পারেন
এখন value টেক্সট বাক্স থেকে আর % মুছে দিন যাতে সব সদস্যদের নাম তালিকায় দেখা যায় এবার next বাটন ক্লিক করুন
উল্লেখ্য যে আমরা সপ্তম ধাপে চলে গেছি
এর কারণ আমরা একটিমাত্র টেবিল থেকে সহজ প্রশ্ন তৈরি করছি
এবং আমাদের প্রশ্নএর ফলাফল বিবরণ দেখাবে সারসংক্ষেপ দেখাবে না
সংক্ষিপ্তসার প্রশ্ন aggregate ফাংশান ব্যবহার করে এবং দলবদ্ধ করে তথ্য প্রদর্শন করে
এর কিছু উদাহরণ হল কতজন সদস্য আছে তা গোনা অথবা sum বই এর মূল্যের যোগফল গণনা করা
আমরা পরে এগুলি নিয়ে আলোচনা করব
ঠিক আছে এখন এখানে এলিয়াস বা ছদ্মনাম নাম দেওয়া যাক
অর্থাত অনুসন্ধানের ফলাফলের তালিকায় সহজ এবং বর্ণনামূলক লেবেল বা শিরোনাম দেওয়া যাক
সুতরাং এখানে name ক্ষেত্রের ছদ্মনাম হিসেবে member name এবং ফোন ক্ষেত্রের ছদ্মনাম হিসেবে phone number দেওয়া যেতে পারে
তাহলে এই দুই টেক্সট বাক্সে নতুন দুটি ছদ্মনাম লিখুন এবং next বাটন ক্লিক করুন
এখন আমরা সর্বশেষ ধাপ অর্থাত অষ্টম ধাপে আছি
এখানে এই সহজ প্রশ্নটির একটা সুন্দর বর্ণনামূলক নাম দেওয়া যাক
এরজন্য name of the query এর পাশে লিখুন list of all members and phone numbers
এখন আপনি উইজার্ডএ আপনার পছন্দগুলির একটি সংক্ষিপ্তরূপ দেখতে পাচ্ছেন
এরপর আমরা কি করবো
উপরে ডান দিকে display query বিকল্পের উপর ক্লিক করুন এবং finish বোতামে ক্লিক করুন
উইজার্ডটি বন্ধ হয়ে গেছে এবং একটি নতুন উইন্ডো খুলে গেছে যার শিরোনাম list of all members and phone numbers
লক্ষ্য করুন members table যে চারজন সদস্যর তথ্য ছিল তাদের সকলের নাম phone নম্বর সহ দেখা যাচ্ছে
উপরন্তু এই তালিকায় নামগুলি বর্ণমালা অনুসারে ঊর্ধক্রমে সাজানো হয়েছে
সুতরাং আমরা আমাদের প্রথম সহজ প্রশ্ন তৈরী করে ফেলেছি
এখন একটি অনুশীলনী রয়েছে
একটি প্রশ্ন তৈরী করুন যেটি সব বইগুলিকে ঊর্ধক্রমে সাজিয়ে তালিকাবদ্ধ করবে
সব ক্ষেত্রগুলি অন্তর্ভুক্ত করুন
এর নাম দিন list of all books in the library
এখানেই লিবর অফিস baseএ wizard ব্যবহার করে প্রশ্ন তৈরী করা সংক্রান্ত এই tutorialthe সমাপ্ত হল
সংক্ষেপে আমরা শিখেছি কিভাবে : query wizard ব্যবহার করে সহজ প্রশ্ন তৈরী করা যায় ক্ষেত্র নির্বাচন ক্ষেত্রগুলি সাজানোর ক্রম নির্ধারণ এবং প্রশ্নে অনুসন্ধানের বৈশিষ্ট to শর্তাবলী প্রয়োগ করা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
এই প্রকল্প
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমি অন্তরা এই টিউটোরিয়ালটি অনুবাদ এবং রেকর্ড করেছি
এই টিউটোরিয়ালএ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ শুভবিদায়